এই ছবিতে আমারা চারটে টেন্ট দেখতে পাচ্ছি টেন্ট গুলি সবুজ রঙের।

জলাশয়টির সামনে একটা বড়ো রাস্তা দেখতে পাচ্ছি--

এই ছবিতে আমরা একটি বড়ো দোতলা বাড়ি দেখতে পাচ্ছি এই বাড়িটি সম্ভবত গ্রাম পঞ্চায়েতের কার্যালয় অফিস ।

এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি একটি ছোট পাহাড়।

এবং কয়েকটি কাঠের বেঞ্চ রয়েছে।